আমরা এখানে একটি স্কুল দেখতে পাচ্ছি। স্কুলের বারান্দাটি খুবই সুন্দর। অ্যাসবেসটস দিয়ে স্কুলের বারান্দাটি মোড়া আছে। এবং রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ফটো । এবং কিছু চেয়ার রয়েছে আর কিছু লোকজন রয়েছে সেখানে ।